পাঁচজন লোক এই দোকানটি সামলায়। এই এলাকার মানুষজনেরা এই দোকান থেকে তাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে নিয়ে গিয়ে থাকেন।

এটি আমাদের এলাকার একটি গার্ডেন এই গার্ডেন টি বেশ বড় গার্ডেন এর চারিপাশে সুন্দর করে লোহার বাউন্ডারি দেওয়া রয়েছে এবং গার্ডেন এর মাঝে সুন্দর সুন্দর ফোয়ারার ব্যবস্থা রয়েছে।

এখানে সবসময় কাস্টমার -দের ভিড় লক্ষ্য করা যায়।

এটি আমাদের এলাকার একটি মঞ্চ। এই মঞ্চটি বেশ বড়। এই মঞ্চে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ফাংশন থিয়েটার প্রভৃতি হয়ে থাকে।

এই মঞ্চটি রাস্তার পাশে অবস্থিত এই মঞ্চের বাইরে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এখানে একটি বড় শো হ --

এটি আমাদের এলাকার একটি বিয়ে বাড়ির ভেন্যু এই বিয়ে বাড়ির ভেন্যু টির ডেকোরেশন এর কাজ চলছে রাত জেগে ডেকোরেশন চলছে খুব সুন্দর করে স্টেজ তৈরি করা হয়েছে এবং সুন্দর আলোক সজ্জা তৈরি করা হয়ে --

এবং স্টেজ -এর চারিপাশে সুন্দর করে চেয়ার সাজানো হয়েছে এবং পুরো ভেনু টির চারি পাশ সুন্দর করে কালারফুল কাপড় দিয়ে ঘিরে বাউন্ডারি তৈরি করা হয়েছে। খুব শিগগিরি এই ডেকরেশনের কাজ কমপ্লিট হয়ে যাবে।

চারি পাশে পাঁচিল দিয়ে ঘেরা। এই ক্যাম্পাসটি খুবই সুন্দর। এই ট্রেনিং সেন্টার বেশ পুরনো। এটি একটি সরকারি ট্রেনিং সেন্টার । এই ট্রেনিং সেন্টারে সু প্রশিক্ষকরা।

এবং আদার ডেকোরেশনের কাজ চলছে। খুব শিগগিরই এই হল ঘরটির ডেকোরেশন -এর কাজ কমপ্লিট হয়ে যাবে। এই হল -ঘরটির ভিতরে অসংখ্য যন্ত্রপাতির রাখার --

এই জমিটির মাঝে রয়েছে একটি বড় কুয়ো । এই কুয়াইতে একটি কচ্ছপ বসবাস করে এই কচ্ছপটি।

এই দোকানটি বেশ বড় দোকানের ভিতর জিনিসপাতি ঠাসা।

এটি আমাদের এলাকার একটি মোদির দোকান এই মুদির দোকান টিতে নিত্য প্রয়োজনীয় সমস্ত রকমের দ্রব্য সামগ্রী পাওয়া যায় এই দোকানটিতে হোলির সময় রং তোলা হয় এখানে--

মন্দিরের একটি সাইড -এর ভগবানের প্রসাদ বিতরণ করা হচ্ছে।

এটি আমাদের এলাকার একটি খামার এই খামারটি বেশ বড় এই খামারে গরু মহিষ প্রতিপালন করা হয় এই খামারটিতে প্রায় তিরিশ টির বেশি গরু মহিষ রয়েছে।

প্রতিদিন দুধ নিষ্কাশন করে স্থানীয় বাজারে বিক্রি করা হয়।

এটি আমাদের এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টির বাইরে হাজার হাজার মানুষজন উপস্থিত হয়েছে এখানে একটি সম্মেলন চলছে ।